এবং আশেপাশে অনেক লোক দেখা যাচ্ছে এবং একটি গাছের অংশও দেখা যা--

এবং দুজন সাইকেল মেনা মেকানিক সাইকেল ঠিক করছে।

এখানে একটি লম্বা বারান্দা দেখা যাচ্ছে। এখানে অনেক ছাত্র-ছাত্রী বসে আছে।

এখানে কয়েকটি ছাত্রকে দেখা যাচ্ছে ছাত্রগুলি ড্রয়িং করছেএবং বেঞ্চ অর চেয়ার দেখাযাচ্ছে।